কক্ষের ভিতরে দেওয়ালে একাধিক মাইক দেখা যাচ্ছে এবং লাইট ফ্যান দেখা যাচ্ছে .

একটি টেবিলের উপরে কিছু পেলেট রয়েছে ।

বাঁ পাশে উব সরস্বতী কার্তিক দেখা যাচ্ছে.

পাথরের খাদে দুটো মানুষ রয়েছে।

দেওয়ালে এক একাধিক ফ্যান লাইট দেখা যাচ্ছে।

একজন মানুষ মাইক হাতে নিয়ে কিছু বলতে দেখা যাচ্ছে.

সেখানে কিছু দোকান দেখতে পাচ্ছি।

সেখানে একজন মহিলা ও একটি শিশু দেখতে পাচ্ছি।

মেয়েদের পোশাক এবং সোনা সাজিয়ে রাখা আছে।

একটি লোকের মাথায় জিনিস ভর্তি একটি ঝুড়ি দেখা যাচ্ছে.

নদীর পাশে বালির চরে দুইজন মানুষ দাঁড়িয়ে রয়েছে.